এব-ংগাছগুলো-কে ওয়েলমেনটেন্ট সুন্দর-ভাবে তাদেরকে মেন্টেন করা আছেআর এখানে নানান রকমেরখেলাধুলা করারসামগ্র আছে।

বিল্ডিং -এ বাঁশ লাগানো আছে প্লাস্টিক লাগানো আছে কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে বলে। এখানে একজন লোককে দেখা যাচ্ছে যে ইটের ঢিপির সামনে দাঁড়িয়ে আছে।

হাতের মধ্যে রাখা আসে। একটি পাত্র মধ্যে রাখা আসে। আর সেখানে নাই করে সাত আটটা শিং মাছ দেখা যাচ্ছে।